কিন্তু সেইটা আস্তে আস্তে shift হয়ে গেলো স্যামসাং। স্যামসাং থেকে এখন দেখছি সবাই shift করে যাচ্ছে মি তে। তো সেই জন্যই আরকি মানে মানে সত্যি কি মি ভাল দিচ্ছে নাকি দিচ্ছে না সেটাই বোঝার। মি ভালোই দিচ্ছে কারণ মি আমি আহ আগের ফোনটাও use করেছি। আগের ফোনটা আমার, খুবই ভালো feedback ছিল কেন ফোনটা তো smooth চলেছে আমার সাত বছর। আমার একদম পাঁচ বছর গিয়ে ফোনে problem এসেছে। আচ্ছা পাঁচ বছর আপনার কোনোরকম কোনো problem কোনো হয়নি problem ছিল ফোনে। না, plus আমার পাঁচ বছরেও একটা problem মানে সামান্য আমার একটা screen এ dot চলে এসেছিলো। সেটা আস্তে আস্তে হয়তো বার হয়ে সেই ভয়তে আমি ফোনটাকে এই করে ফেললাম। কিন্তু তাছাড়া আমার ফোনে আর কোনো problem ছিল না। তো ফোনগুলো যখন আপনি sell out করেন বা exchange এ তখন মানে কি এটা আমাজন থেকে ভালো rate পান? তখন কি আমাজন থেকে ভালো rate পান যখন আপনি sell out করেন? এই বা sell out বলাটা ভুল, যখন আপনি exchange করেন। সবসময় নয় এর আগের আগের ফোনটাতে পেয়েছিলাম দুহাজার টাকা off.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

basically আমি খুব একটা ভালো deal পাচ্ছিলাম না যে, exchange price টা পাচ্ছি না সেটা খুব একটা ভালো পাচ্ছিলাম না। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে ওখানে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 উহ সেইখানেই গিয়ে ক্যাসিফাই তে যেটা হয়েছিল যে, আপনি যেকোনো ফোন sell করতে পারেন ক্যাসিফাই তে। তো ওরা যেটা দেখে, সেটা হচ্ছে ফোনের কিছু criteria থাকে।

মানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে, আমাজন পুরো reject করে দিয়েছিলো ফোনটা নেয়নি। আমাজন বলেছিলো যে, না এখানে একটা হালকা ফাটা দাগ রয়েছে body তে তো আমরা নেবো না।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 তিন চারশো টাকা ওরা deduct করেছিল। আচ্ছা deduct করে balance টাকাটা আমাকে দিয়ে দিয়েছিলো। ওহ আর এটা instant মানে টাকাটা ওরা একদম instant দিয়ে দিয়েছিলো। ওহ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 তাহলে আপনি চেষ্টা করতে পারেন যে এই ক্যাসিফাই এর through দিয়ে আহ check করার ক্যাসিফাই টা ওরা generally ভালো deal তো শুধু দেয় মোবাইলেই হয় তো? ক্যাসিফাই এ বোধহয় কলকাতায় শুধু মোবাইলই হয়। আর অন্য জায়গাতে বোধহয় আহ আমি শুনেছি ল্যাপটপ ও হয় অন্যান্য state এ। but আমি খুব sure নয় সেই ব্যাপারে। But মোবাইল তো আমি নিজেই sell করেছি ক্যাসিফাই তে। and it works very well হম

আর আপনার আপনি ফ্লিপকার্ডের থেকে কখনো কিছু কিনেছেন মোবাইল? না আচ্ছা

Display তে ছিল তো সেইরম কখনো কিছু আহ কেনার চেষ্টা করেছেন? না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 মানে online এ বাড়ি বসে যদি আমি একই জিনিস পাচ্ছি, আহ তো আমার তাহলে অসুবিধাটা কি আছে? তো কখনো মনে হয় নি যে বাড়ি বসে মানে এই যে online এ sell করলে সবসময় যে genuine authentic জিনিসটা আসবে, সেটা নাও হতে পারে এরম কখনও মননে হয় নি? না আমার হয় নি কারণ প্রচুর জিনিস online এ কিনি এখনো অব্দি এরকম হয় নি যে authentic জিনিস আসেনি বা ঢোকেনি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 তো তার কাছে সেই জিনিসটার বদলে কিছু উল্টোপাল্টা garbage এসেছে। তো ইট পাটকেল হয়তো box এ ভরে আহ pack করে দিয়েছে। সেটা আমাজন ফ্লিপ

তো সেই গুলো কি আপনার মনে হয় যে এটা genuine আহ বা এরম কখনো আপনি কখনো কাউকে শুনেছেন যে, এরম কোনোদিন হয়েছে কি না? দেখুন এইগুলো বোঝা মুশকিল যে, এগুলো genuine কি না? কারণ এরকমও অনেক incident দেখেছি যে লোকজন order করে জিনিসটা পছন্দ হচ্ছে না। আহ তখন আবার use করে এক সপ্তাহ পরে ও জিনিস change করছে। তো এখন হম এইসব ব্যাপারে এখন genuine ব্যাপারটা বোঝা মুশকিল। কারণ customer ও এরকম শয়তানি প্রচুর করে। অনেককেও আমি এরকম দেখেছি যে delivery বা exchange offer টা fifteen days অব্দি valid থাকে।

হম হম তো এখন genuinity টা বোঝা মুশকিল। কিন্তু আমি personally যদি বলি, আমি কোনোদিন এরকম আমার মানে duplicate জিনিস আমার কোনোদিনও আসেনি। online এর এটা

আচ্ছা আচ্ছা, তো এই জিনিসটা আমি জানিনা অনেকে complain করে যে, এরকম ইট পাটকেল ভরে দিয়েছে এটা কতটা authentic comlain আমি জানি না। সেটাই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

Customer রা এরকম শয়তানিও করে। হ্যাঁ সেরকম তো আছেই অনেকেই use করে। তবে আমি জানিনা actually এটা বিদেশে ওয়ালমার্টে হয় এই concept টাই। আমাজনই তো first আনে যে fifteen days return মানে এই return এর concept টা আমাজনই আনে।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 বা আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা ভালো না। তো সেই জিনিসটা আপনি আমাজোনে ওয়ালমার্টে গিয়ে return করে দিনে পারেন with in fifteen days. এবং তার জন্য ওরা কোনো pressure করে না। মানে it is মানে ওদের concept টা হচ্ছে ওয়ালমার্টের যে, আপনি use করছেন, use করে আপনার ভালো লাগেনি, তাই জন্যই আপনি ফেরত দিয়ে যাচ্ছেন। হম তো maybe আমি জানিনা, আমাজন হয়তো সেই জিনিসটাই duplicate করার চেষ্টা হ্যাঁ করছে এখানে যে, আপনি online কিনছেন। তো ওরা জানে যে যারা genuine buyer হবে, তারা হয়তো মানে সত্যি তাদের ভালো লাগেনি product টা তাই জন্যই তারা return করছে। আর আরেকটা জিনিস আমি শুনেছি আমাজনে একটা customer আহ score হয়। হম তো অনেকসময় এরম আমার সাথে multiple times হয়েছে যে, আমার মানে কোনো জিনিস আমার ভালো লাগেনি হম আমি complain করেছি। তো যেগুলো হয়তো non returnable product যেগুলোকে return করা যায় না। তো আমাজন যেটা করেছে, আমাকে পুরো free of cost জিনিসটা দিয়ে দিয়েছে। হ্যাঁ এটা আমাজনে তো ওটা আমি শুনেছি এটা মানে, সবসময় ওরা কি করে নিজের loss make out করে জানিনা? ওরা এমনি একটু কোনো problem থাকলেই দিয়ে দেয়। হ্যাঁ, তো আমাজন হয়তো আমাজন তো actually অনেক বড় company. তো ওরা হয়তো সেই loss টাকে effort করতে পারে। তো ওদের কাছে যে জিনিসটা prime সেটা হচ্ছে যে, customer satisfaction. তো হম সেই জিনিসটাই ওদের কাছে primary factor হম but Electronics জিনিস যেমন মোবাইল বা এইরম জিনিসগুলোতে I guess যে ওরম thirty days return option টা নেই। হ্যাঁ যেটা আছে replacement মানে

Change করে দিয়ে আপনাকে নতুন একটা দিয়ে যাবে। তো সেই জিনিসটা ওরা করে। but এমন না যে ওরা পুরো জিনিসটাকে নিয়ে চলে যাবে। আর আপনাকে আহ refund করে দেবে সেই জিনিসটা না। আহ but ওরা আপনাকে যেটা করে, সেটা হচ্ছে replace করে দেয়।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

তো আপনার এরম কখনো কোনো incident হয়েছে? না আমার একবার মিন্ত্রা তে হয়েছিল। সেটাই একটাই আমার এরকম incident হয়েছিল যে মিন্ত্রা যে seller টা ছিল, সেই seller টা জিনিসটা return নিতে চায়নি মানে আমাকে return করার জন্য নাকি parcel করতে হবে ওকে courier করতে হবে। তো ওই একটাই জিনিস একবারই আমি ওরকম problem face করেছিলাম। তো তারপরে আপনি complain করেছিলেন? হ্যাঁ complain করেছি। অনেক mail করেছি কিন্তু কিছু resolve হয়নি। আচ্ছা তো ওই জিনিসটা আপনার resolve কিছু হয় নি? না তো তারপরে আপনি finally আপনি কি করলেন? আমি করিনি। কারণ করিনি করেন নি বলতে? থেকে better হচ্ছে আমি ছেড়ে দিয়েছি। সেটাই মানে courier করতে যাওয়া মানে এতো সেখানেও তো একটা expense হম রয়েছে, তো সেই expense টা আপনি কেন bear করবেন? ওহ মিন্ত্রাতে আর মিন্ত্রাতে কি মোবাইল পাওয়া যায়? না মিন্ত্রাতে কি পাওয়া যায়?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 তো মোবাইল আর কোথায় পাওয়া যায়? দোকানে তো দোকান থেকে তো আপনি বললেন যে আপনি কোনোদিন কেনেন নি wright? হম তো কাউকে শুনেছেন কখনো যারা মোবাইল থেকে লোক মোবাইল দোকান থেকে কিনেছেন? অনেকেই কেনে অনেকেই আজকের দিনে অনেকে আছে যারা আহ online টাকে ভরসা করে না। তাদের মনে হয় যে duplicate জিনিস আসতে পারে। এটা অনেকেই অনেক লোক আছে যারা দোকান থেকে কেনে। তো দোকানে গেলে কি আপনার আহ কিছু better offer পাওয়া যায়? offer কিছু better পাওয়া যায় না। লোকে নিজের সামনে নিজের চোখে জিনিসটাকে নাড়িয়ে চড়িয়ে দেখতে পায়, সেইজন্য লোকে satisfied হয়।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

আচ্ছা আচ্ছা তো এখানে আর এই pandemic এর সময় কি লোকজন কি যাচ্ছে, মোবাইল কিনতে বাইরে? pandemic এ তো নাকি online কিনছে? বাকি নেই মানে আমি হয়তো যাচ্ছি না হম আমরা হয়তো আহ বা online এ জিনিসপত্র কিনি বা comfortable সেই জন্য আমি হয়তো আহ সবকিছুই prefer করছি। Online এ আনার। কিন্তু অনেকে আছে যারা এখনও comfortable না online ব্যাপারটার জন্য। তো তারা যেকোনো জিনিসই হোক মানে দেখেই কিনতে পছন্দ করে। Okay okay মানে আপনি বলতে চাইছেন যে তারা মানে দোকানে হম গিয়ে তারা মোবাইল দেখে হ্যাঁ use করে হ্যাঁ fill করে কিনতে চাইছে। okay ঠিক আছে হম thank you শ্রেয়া। Okay bye. হ্যাঁ আপনি end করে দিন, আপনার side থেকে। এ Hello মানসী দি হ্যা, বল। আর বলোনা। ফোনের charge শেষ হয়ে গেছিলো বলে ফোনটা আমি রেখে দিলাম। হ্যাঁ, তাই তো বলি, এই যে তুই কথা বলতে বলতে হঠাৎ করে কোথায় চলে গেলি? হম মেয়ে কি করছে এখন? আমি আর কি করবো? এই যে বসেই ছিলাম। বাড়িতে কিছু কাজকর্ম ছিল, সেগুলো কে শেষ করলাম। শেষ করে এই যে বসে একটু বই পড়ছিলাম। উহ মানে আজকে দো~দোকানে দোকানে কেউ আসেনি। না। আমাদের তো বাড়িতে দোকান ধর। তো দোকান এমনিতে আমার খোলাই আছে। বন্ধ করিনা সেরকম। দুপুরবেলাতে একটু খাবার সময় ধর একটু বন্ধ রাখি। তারপরে তখন আবার খুলে দিই। হ্যাঁ, বাড়িতে দোকান তো। মানে বন্ধ না করলেও হবে। হ্যাঁ, একদমই ঠিক। এই তোর সকালবেলা দশটা নাগাদ তোর দোকানটা খুলে দিই। মানে আমার কি বলতো বাড়ির নিচে একটা extra ঘর আছে। তো আমি সে ঘরে দোকানটা করেছি।

তারপরে তোর জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে তখন ধর ব্যবসা শুরু করি। কিন্তু বুঝতেই পারছিস ব্যবসার যা অবস্থা সেরকম শক্তি আর আগের মতো বেচাকেনা নেই।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 একদমই তাই। জানিস তো, মানে কি বলতো তুই যদি একটু মানে ধর একটু জিনিস ধরার উদ্যোগ ব্যবসাপাতি যদি বন্ধ রেখে দিসনা দ্বিতীয় দিন কিন্তু তোর আর সেই মানে খরিদ্দার কিন্তু আসবেনা। হ্যাঁ, গো। মানে আমার এমনিতেও বন্ধ থাকেনা। আহ আমি হামেশাই খুলি এখন, এখন তো জানো আহ যে ভাইটা বাইরে বাইরে ইচ্ছা থাকতো। এখন সে এসছেও নিয়ে আমি যদি নাও খুলি, তো আমার ভাই এখন দোকান খুলছে। আচ্ছা, না ভালোই করেছিস। দেখ, বন্ধ দেখে তো কোনো লাভ নেই। কেউ একজনকে একটু বসলেই তো হলো।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 তাই? কেন কি ব্যবসা শুরু করলি? যেটা বললাম সেটাই করেছিস? হ্যাঁ, আমি ওই কাপড়ের ব্যবসাটাই এখন শুরু করেছি। বাহ, সত্যিই শুনে খুব ভালো লাগলো। তা আহারে তোর বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা আহ এখন তো ভালোই হচ্ছে। আহ কিন্তু তুমি তুমি একটা খারাপ করে দিয়েছো আমার সঙ্গে। কি রে, কি খারাপ কাজ করলাম আবার আমি? তুমি তুমি আমাকে বললে যে তোমার ওই দাদাটার সঙ্গে আমার কথা বলিয়ে দিবে। কিন্তু তুমি দিলে না আমাকে। ভুলে গেছো নাকি? ও হ্যাঁ, তাইতো দেখেছিস, আমার মাথার ভিতর দিয়ে চলেই গেছে। তোকে আমি বলেছিলাম না যে আমি যেখান থেকে ধর জামাকাপড়গুলো পাইকারিতে পাইকারি না wholesale কিনি তো সেখান থেকে তোকে যোগাযোগ করিয়ে দেবো। দেখেছিস, একদম মাথার উপর দিয়ে চলে গেছে। হ্যাঁ, নিয়ে আমি আমি কি করি জানো তো, আমার আমি পাশের একটা দাদা আছিলো। ইয়ে করে ব্যবসা করে, তো ও বললো যে দেখ এখন কি রকম চলছে? তো ও ই আমাকে কিছু জামাকাপড় দিলো। বলছে যে, এখন তুই এগুলো নিয়ে থাক। যদি কেমন হয়েছে দেখ, তো দেখলাম বেশ ভালোই চলছে। আবার phone তাই জন্য তোমাকে আবার phone করলাম। তাহলে যখন আমার চলছে, তাহলে আর বসে থেকে লাভ নাই। তো আমি তাহলে তোমাকে phone করে আবার জেনে নেই। তাহলে আমার এবার যেটা আমি কিনতাম, সেটা আমি বেশি করে কিনে নিয়ে চলে আসবো। হ্যাঁ, ঠিকই তো করেছিস। তা ভালো কথা। দেখ, তুই যখন ওখান থেকে ভালো যখন মানে ব্যবসা করতে পারছিস, জিনিসপত্র ভালো পাচ্ছিস। মানে খরিদ্দারেরও তো ভালো লাগছে। তো আমার মাথা বলে যে, ঐটা করাটাই কিন্তু বেশি ভালো।

হ্যা, বল। মানে তুমি বলছিলে না online এর ব্যাপারটা। হ্যাঁ, online এ যে তোকে ব্যবস্যার কথা সেটা কিন্তু পাশাপাশি করিস কিন্তু। ওতো কিন্তু ভালো তোর লাভ আছে। হ্যাঁ, বলছি মানে আমি যা দেখলাম ঠিক আছে। তো এখানটায় মানে দোকানে এসে কেনার থেকে আমি তো দেখছি বেশি online এ আমার কেনার মানে বিক্রিটা বেশি হচ্ছে। তা তো হবেই রে। এখন কি বলতো, শুধু শহর হলে নয়। গ্রামেগঞ্জেও কিন্তু এখন মানুষ কি বলতো ওই ফোনের মাধ্যমে সবকিছু পছন্দ করে নিচ্ছে। দেখা যাচ্ছে যে, আবার কে দোকানে এতো কষ্ট করে যাচ্ছে? তো মধ্যে পছন্দ করে নিই। হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা একটা বেশি লাগবে। ধর যেটা তোর shifting charge লাগছে। তাছাড়া ধর হাতের কাছে যে জিনিসটা পেয়ে যাচ্ছে সময়মতো, তার জন্যই তো মানুষ বেশিরভাগ online এর উপর নির্ভর করছে রে। হ্যাঁ, আমিও ওটাই দেখলাম যে, এখানে তো যদি তিনজন আমার দোকানে যে এসে যে তিনজন তিনজনকে দেখে ছয়জন আমার online এ আছে। online এও যে এরকম বলছে যে, দাদা এটা দিয়ে দাও এটা দিয়ে দাও। একদম ঠিক করেছিস। যখন তোর online এ ব্য~ব্যবসাটা ঠিকই আছে তখন আমার মনে হয় তুই কাজ করবি। এখন ধর নতুন ধরণের একটা জিনিস বেরিয়েছে না যে শাড়ির সাথে পাঞ্জাবির একদম সেট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

একদম। শুধু বিবাহিত বলে নয়, যারা ধর ধর ধর আহ couple আছে, ঠিক আছে। ধর, আহ বিবাহিত য~যারা আছে। আবার অনেকে দেখা যায় আত্মীয় স্বজনদের মধ্যেও পড়ে। যেটা maching করে বোনেরা, দাদারা। ধর আহ জামা কাপড় পড়তে পছন্দ করে। মানে সবরকমই কিন্তু মিলেমিশে যে~যেতেই পারে। হ্যাঁ, সেটাই। আমি আমি কিন্তু একটা কাজ করেছি, জানো? কি কাজ করেছিস? আমি আমি দেখলাম যে, আমরা যখন আমার ভাইটা যখন বাইরেই এসেছে। তো ভাইটা ধরো online সম্পর্কে অনেক কিছু জানে। তো আমি মানে online এ যেয়ে যারা জামাকাপড় মানে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 সেজন্য ভাইকে আমি ঐটার ঐটার দায়িত্ব দিয়ে দিয়েছি। একদম ভালো করেছিস। আবার তুই ধর যখন তোর ব্যবসাটা যখন যখন বলছিস যে অনেকটাই ভালোর দিকে এগোচ্ছে। তুই কিন্তু একটা কাজ করতে পারিস। সেটা হচ্ছে, এখন ধর online এ আহ সপ্তাহে একদিন করে তোর যদি বাড়িতে কোনো আহ দিদি, বোন যদি বা কেউ থাকে বা কোনো বান্ধবী যদি ভালো একটু দেখতে হয়। একটু যদি তুই ধর মানে ভালোভাবে কথা বলতে পারে, তা তাদেরকে তুই কিন্তু একটা কাজ করতে খুব চলছে। সেটা হচ্ছে তোরই দোকানে কোনো একটা ভালো শাড়ি তুই তাকে আহ পড়তে বল্লি, দিয়ে ধর তোর যেসব দোকানে তোর সমস্ত রকমের শাড়ি, নতুনত্ব যা যা তুই নিয়ে এসেছিস নতুন সেগুলো কিন্তু একদম সরাসরি তোর ফোনের মাধ্যমে দেখাতে পারিস। ঠিক আছে? এবার ধর, তুই যখন বলছিস যে online এ তোর ব্যবসাটা অনেকটাই ভালো হচ্ছে, তো আমার মনে হয় তুই যখন ওটা সরাসরিভাবে যখন দেখাবি camera র মাধ্যমে বা video র মাধ্যমে তোর তারা কিন্তু দেখে ওখানেও কিন্তু অনেকটাই তুই তোর ব্যবসাটাকে উন্নতর দিকে নিয়ে যেতে পারবি। হ্যাঁ, idea টা খারাপ না। ভালোই ব~বলেছো তুমি। একবার চেষ্টা করে দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই। দেখ, প্রতিদিন করার দরকার নেই। যেদিন ধর, সপ্তাহে যেদিন ধর তুই আহ তুই একটু ফাঁকা থাকিস, সেদিন ধর তোর ব্যবসায় যদি চাপটা একটু কম থাকে সেইদিনই তো ব্যাপারটা করবি। হ্যাঁ, কিছু না কি বলতো মানে camera টা ফোনে যে camera টা একটু light টা ভালো করে set করে দিবি। তারপরে খুব সুন্দর করে একটু সেজে গুঁজে হালকার উপরে একটু সুন্দর শাড়ি পড়িয়ে তোর যেসব শাড়িগুলো আছে। দোকানে সমস্ত শাড়িগুলো কি বলতো

যে যারা যারা এটা, মানে যারা যারা পছন্দ করছেন এ শাড়িগুলো বা কাপড় যাই যেটাই দেখাবি যেন সঙ্গে সঙ্গে তোকে যেন message কর মানে message করে book করে নেয়। মানে এটা যেন বলে দিবি। এবার দেখা গেলো কি শুধু দেখালি, book ই করলো না। তাহলে কিন্তু সেটা তোর তোরই ধর অসুবিধা হবে। হ্যাঁ, অসুবিধা বলতে গেলে সময়টা নষ্ট হয়ে যাবে আমার। একদম। তুই আরেকটা কাজ করতে পারিস। সেটা হচ্ছে ধর, এখন তো পূজোর সময়, ঠিক আছে। এবার ধর, উম তুই আহ প্রত্যেকটা শাড়িটা সাথে বল বা তুই যদি চুড়িদারের সাথে চুড়িদার কোথাও রেখে দিস শাড়ির সাথে সাথে একটা করে গলার set বিনামূল্যে দিতে পারিস। এতে কি হবে বলতো বেশি কিন্তু দাম নয়। কিন্তু যখন বড় বাজারে যাবি। এবার যখন শাড়ির তুলতে তখন ওই বড় বাজারে ওই wholesale market এ কিছু অল্প টাকা দামের আহ হালকা গলার একটা মালাগুলো কিনে নিবি। তো কি হবে। তুই যখন ওই মানে জামাকাপড়ের সঙ্গে customer কে যখন বলবি যে এটার সঙ্গে এটা free আছে। ব্যাস, free র জিনিস কে নিতে চায় না? আর ব্যবসাকে আহ ভালোভাবে চালানোর জন্য আমরা কিন্তু সমস্ত রকম পরিকল্পনা করি। আমি তো করি। ঠিক আছে? যার জন্য ধর, customer কিন্তু খুব খুশিও হয়, যে না ওটার সঙ্গে এটা আমাকে এরকমভাবে free দিচ্ছে হম বা এরকমভাবে করছে। ব্যবহারটা খুব কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। যত সুন্দর ব্যবহার তুই রাখবি, তত সুন্দর কিন্তু customer তোর কাছেই আসবে।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 একটু রাগী টাইপের হয়। একটু সেরকম কথা ভালো বলতে পারেনা। তো ওদের কাছে তো চাইবে না। যে ধর একটা পছন্দ হলো না। ঐটা দেখতে বিরক্ত হয়ে যায়।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

হ্যাঁ, সেটাতো বটেই। এমনিতেও ব্যবস~ব্যবসা শুরু করলে তোমাকে ধৈর্য্য রাখতেই হবে। তুমি যখন মনে করছো একটা ব্যবসা শুরু করবো। সেটা তো একদিনে বড় হয়ে যাবে না। একদমই তাই। এই যে সব ধর, বড় বড় ব্যবসাগুলো আছে না। তারাও কিন্তু একদিন আমাদের মতো ভাবেই শুরু করেছিল। বুঝলি তো, আজকে হয়তো তারা এতো বড় একটা জায়গায় গিয়ে পৌঁছেছে বা ধর আমাদের ভারতবর্ষে এক নম্বর স্থান অধিকার করেছে। এরকম অনেক ব্যবসা আছে যেগুলো প্রথমে কিন্তু আমাদের মতো জায়গা থেকে শুরু করে আজকে এতো বড় জায়গাতে গেছে। হ্যাঁ, যেমন তুমি তুমি দেখো না। মানে একবার আহ মুকেশ আম্বানি, টাটা মানে এ~এদের এদের কথা ভেবেই দেখো একবার। একদমই ঠিক বলেছিস। আজকেও তাদের ব্যবসা কতটা বেড়ে গেছে বলতো। মানে ভারতবর্ষের সমস্ত জায়গাতে তাদের কিন্তু আহ সমস্ত মানে আছে, পেট্রল পাম্প বল, জামা কাপড়ের দোকান বল, গয়নার দোকান বল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 হ্যাঁ, সেটাই। আর এমনিতেও দেখো, এবার যদি আমার ব্যবসাটা এখন সেরকম খারাপ চলে না। ভালোর দিকেই চলছে। তো এবার কি যে ধরো, আমার দেখলাম যে, ব্যবসাটা ভালো চলছে। আমি যদি আরো দু চারটে কাপড় মানে রাখি। তাহলে আমার অতটা অসুবিধা হবে না। তো তখন না হয় আমি আমার দোকান যে দোকান আছে সে দোকানটা না হয় আমি আস্তে আস্তে সেটা বড় করবো। হ্যাঁ, তা করবি। সেটাও কিন্তু খারাপ কিছু নয়। প্রথমে যখন তোর এখন ব্যবসা বলছিস ভালোই চলছে। কোনো খারাপ কিছু চলছে না। ঠিকই আছে, লাভটা তো ভালোই হচ্ছে। তখন তাই করবি। হম কিন্তু, তুমি খ~খবরদার। এবার কিন্তু ভুলোনা, ঠিক আছে। তুমি তোমার দাদাটার সঙ্গে আমার অবশ্যই কথা বলিয়ে দিবে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ রে। ভুলবো না। আর তুই তো একবার আমাকে phone করতে পারতি, যদি আমার মাথায় না ই ছিল। phone টা করলে কি হতো বলতো? আমি তো ভাবছি আবার সামনের সপ্তাতে আবার কলকাতায় যাবো। ঠিক আছে? আমারো কিছু জামাকাপড় আহ নিতে আছে।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 তো আমাকে দেখতে হবে যে কি নতুন নতুন এসেছে? অল্প টাকার মধ্যে ভালো শাড়ি কি আছে সেটাও দেখতে হবে। দেখ, এইসব দিকে কি বলতো, একটু কম টাকার মধ্যে যদি একটু সুন্দর জিনিস পাওয়া যায়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 তো ঠিক আছে। সামনের সপ্তাহ দিকে যাচ্ছি। তখন তুই আমার সঙ্গে যাবি। মিলেই যাবো। তুই কারখানাটাও ঘুরে দেখে নিবি একবার।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 হম বেশ, তাহলে তাই করবো। আর সমস্ত কথাবার্তা বলে নিবি। একবার আমার সঙ্গে গেলে তো তুই চিনেই যাবি। পরেরবার থেকে যখন তোর প্রয়োজন পরে তখন তুই একাই যেতে পারবি। কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আচ্ছা তোমার দাদাটার factory টা কোথায় আছে? বললে যে এ যে বড় বাজার থেকে নেমেই তোর এই বাদিকেই যে হনুমান মন্দিরটা আছে, হনুমান মন্দিররের পাশের গলিতেই হম তো বেশ। তোমার সঙ্গে তো যাবোই বলছি। তুমি সামনের সপ্তাহে যাবে বলছো। তাইনা?

হ্যাঁ, আমি আচ্ছা, তুমি যদি যাও তাহলে তো তোমার দোকান বন্ধ থাকবে,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 বেচাকেনা হয় ধর, বুঝতে তো পারছিস ব্যবসাপাতির এখন যা অবস্থা। আমি তো চাইছিই না যে দোকানটা বন্ধ রাখতে। হম আমিও তাইলে ওটাই করবো, বুঝলে তো। মানে ধরো, আমি যেদিন যাবো, সেদিন ধরো আমার ভাইকে বলবো যে দেখ, খবরদার বন্ধ করিস না। দোকানটা চালু রাখবি। যদি সেরকম খরিদ্দার আসে, তো তখন যদি কোনো সমস্যা হয়। তাহলে আমাকে বা ওই কাকুটাকে, যে কাকুটা এখন জামা বিক্রি করছে যে কাকুটা সে ওই কাকুটাকে phone করে নিবে। একদম ঠিক। হ্যাঁ, তো আমার জানিস তো ভাইও অনেকদিন থেকে বসে আছে। ও বলছিল, দিদি একটা ব্যবসা করবো। তো কি ব্যবসা করলে ভালো হয়? তো আমি বল্লাম দেখ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

তারপরে ধর কিছু তোর ইয়ে রাখলো। আহ খাবার দাবার। মানে ওইসবই একটা দোকান ভাবছি করার পরিকল্পনা চলছে।

তারপরে ধরো মানে যেগুলা দোকান না store ধরো punch store এসব বেশি চলছে এখন রাস্তাঘাটে। হ্যাঁ, একদম তুই ঠিকই বলেছিস। তো ধর তো ধর ওতো বড়ো মুদিখানার দোকান চালাতে পারবেনা। তো ওকে না ছোটোখাটো একটা ব্যবসা করে দিতে হবে। হ্যাঁ, তো আমি ভাবছি যে ওকে একটা কাজ করবো। আহ ওই একটা দোকান করে দেবো যেখানে জেরক্সও থাকবে ধর, তারপরে ধর কিছু ছোটো খাটো ধর খাবারদাবারের ওই দোকানও থাকবে। এই এরকম কিছু একটা করে দেবো। হম সেটা তুমি করতে পারো। আমার আমার ভাই তো এখন থেকে ব্যবসার লাইন ধরিয়েচ্ছে। ও বলছে যে যদি ব্যবসাটা করি তো আমার যে কাপড়ের যে online টা আছে, সে online টা হচ্ছে ও বড় করে করবে। তাহলে ভালোই হলো না। তাহলে আমি যদি দোকানে বসে বিক্রি করি, তাহলে আমার ভাই না হয় online এ ওটাই চালাবে। হ্যাঁ, তোর যখন ভাই আছে, তুই যখন ব্যবসাটা বড় করতে চাস একটা বেবসায়ী যখন করতে চাস, তখন ভাইকে যোগদান করিয়ে নিবি। তুই এদিকটা সামলাবি আর ও online এ যেহেতু তোর ব্যবসাটা তখন বারা করতে শুরু করবে। হ্যাঁ, এখন একটা ব্যবসা বলতে গেলে ধরো আহ আমি একটা ব্যবসাতে টিকে আছি। কারণ, ধরো সে এ~এটা যে এখন তোমার সেরকম তো চলছে ভালো। তো যখন বেশি বড় হবে তখন না হয় আমরা অন্যকিছু করার ভাববো যে,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 ছোটোখাটো তুই আহ গয়নাগাটি মানে মেয়েদের যে সাজগোজ, মেয়েদের সাজগোজের জিনিসপত্র রাখতে পারিস। দেখ, শাড়ি কিনতে আসলে কিন্তু ওখানে matching করে গয়নাগাঁটিও কিনবে। শা মানে শাড়ি matching করে অনেকে চুরি কেনে। তারপরে গলার হার কেনে। কানের কেনে। মানে এগুলো কিন্তু পাশাপাশি তুই রাখতে পারিস। এটাও কিন্তু ভালো একটা জিনিস। হ্যাঁ, ওটাই করবো। আচ্ছা, বেশ তোমার সঙ্গে অনেকটা কথা হলো। তুমি কিন্তু ভুলো না। হ্যাঁ, phone করলে আমাকে phone মানে তুমি।